চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে যেটি খালি রয়েছে। এবং তার পেছনে একটি চে লোক কে দেখতে পাওয়া যাচ্ছে যিনি পিছন দিকে করে তাকিয়ে আছে। টেবিলের ওপর অনেক জিনিসপত্র রাখা দেখা যাচ্ছে অনেক এক--

পোস্টার ও লাগানো রয়েছে এবং স্কুটির টির নন কাটার কালার --

এবং আমরা এখানে একটি সকালের দৃশ্য দেখতে পাচ্ছি। সকালের দৃশ্যে এখানে দুটি বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি শুকনো গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তার সামনে একটি সোলার মেশিন দেখতে পাওয়া যাচ্ছে। সো-- .